এখানে মেঝেতে টাইলস বিছানো হয়েছে।

চারপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে।

এখানে একটি ক্রিকেট খেলার মাঠ দেখা যাচ্ছে।

বাড়িটির সামনে একটি রাস্তা রয়েছে।

এখানে একটি বাজার দেখা যাচ্চে।

অনেক ধরনের জিনিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে।

এখানে একটি হোটেল দেখা যাচ্ছে।

এইখানে একটি সবজির ক্ষেত দেখা যাচ্ছে।

সাইডে দুটি লোহার টেবিল দেখা যাচ্ছে।

হসপিটালটির -টির নাম কোচবিহার মিশন হসপিটাল ।